বোর্ড টা রয়েছে সেটি গোলাপি রঙের তার উপরে বড় বড় করে মিও আমরি লেখা রয়েছে।

এখানে বেশ কিছু মাছ আমরা দেখতে পাচ্ছি সম্ভবত এটি রুই মাছ হবে।

এবং অনেক আবর্জনা পড়ে রয়েছে পুরনো অনেক টায়ার দেখতে পাচ্ছি সব একসাথে করে জড়ো করে এখানে রাখা রয়েছে ।

এটি একটি দোকান সম্ভবত দেখে তাই মনে হচ্ছে এখানে বিভিন্ন রকমের জলের বোতল--

এটি একটি গাড়ি ধোয়ার দোকান এখানে একটি নীল রঙের গাড়ি।

বেশ কিছু লাইট ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং লাইট গুলি জ্বলছে। ফ্যান গুলো সব বন্ধ।

ময়ূর গুলিকে খাঁচার মধ্যে বন্দি অবস্থায় রাখা হয়েছে এবং পেছনদিকে অনেক গাছপালা আমরা দেখতে পাচ্ছি ।

টোটো দেখতে পাওয়া যাচ্ছে উপর দিকে পোলে বড় বড় হেলোজেন লাইট গুলো দেখা যাচ্ছে।

ক্লাসরুম এ সমস্ত বেঞ্চ আমরা দেখতে পাচ্ছি হাই বেঞ্চ লো বেঞ্চ ।

নৌকাটির মাথাটি ঢাকা অবস্থায় রয়েছে যাতে বৃষ্টির জল পড়লে কেউ ভিজে না যায়।

দুটো বড় বড় থাম রয়েছে এছাড়াও অনেক তারও আছে।

একটি কালো বাটিতে করে চাটনি দেওয়া হয়েছে টেবিল এর ওপর দুটি গ্লাস ও দেখ দেখতে পাওয়া যাচ্ছে।

দোকানটি কিসের দোকান বোঝা যাচ্ছে না এবং একটি পোল ও রয়েছে দোকানের পাশে।

নদীর উম উম বাঁ দিকটাতে আমরা কিছু গাছপালা দেখতে পাচ্ছি।

এটি একটি স্কুল এর ছবি স্কুল এর উম মেঝেতে বসে এখানে সবাই ড্রইং করছে।

কিরকম ভাবে মানুষ প্রেম করে কিছু হাঁ-আস--

একজন লোক সবুজ জামা পড়ে হেঁটে হেঁটে যাচ্ছে আরও দু তিনজন লোক--

এখানে সমস্ত ছিট কাপড় কিনতে পাওয়া যায় দোকানটির নাম সজ্জন টেক্সটাইল ।

এখানে আমরা একটি ছেলেকে তার মোবাইল নিয়ে ছবি তোলা অবস্থায় দেখতে পাচ্ছি।

সেগুলির মধ্যে রাখা রয়েছে কারণ যাতে ফুলগুলি সতেজ থাক--

এবং গ্যারেজ -এ অনেকগুলি গাড়ি রয়েছে। একজন ব্যক্তিকেও দেখতে পাওয়া যাচ্ছে।

বেশ কিছু জন প্রবেশ করছে। এনারা সবাই এখানে ঘুরতে এসেছেন। একজন যুবক তিনি মোবাইল দিয়ে ফটো তুলছেন এবং--